নমস্কার বন্ধুগণ
ক্টার্টল এ প্রোগ্রামিং কনসেপ্টস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব যে ক্টার্টল এ প্রোগ্রাম লেখা এবং ইউসার ইনপুট সংরক্ষণ করতে ভ্যারিয়েবলের ব্যবহার
ক্যানভাসে প্রিন্ট করতে প্রিন্ট কমান্ডের ব্যবহার
লাইন কমেন্ট করা
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1110 এবং ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে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
ক্যানভাসে প্রদর্শিত টার্টল কে স্প্রাইট বলা হয়
স্প্রাইট একটি ছোট ইমেজ যা পর্দার চারপাশে ঘোরে উদাহরণস্বরূপ কার্সার হল একটি স্প্রাইট
স্প্রাইটহাইড কমান্ড টার্টল কে ক্যানভাস থেকে লুকিয়ে রাখে
এটি লুকোনো থাকলে স্প্রাইটশো কমান্ড টার্টল কে প্রদর্শন করে
ক্লিয়ার কমান্ড ক্যানভাস থেকে সকল আঁকা মুছে ফেলে
ক্টার্টল এ চিহ্ন হল ভ্যারিয়েবলের কন্টেনার
দুটি সংখ্যার গুণনের জন্য ব্যবহৃত হয়
সংখ্যার পাওয়ার বৃদ্ধি করে
চিহ্ন এর পর লিখিত লাইন কমেন্ট করে
স্ক্যুর্ট হল সংখ্যার বর্গমূল বের করতে একটি ইনবিল্ট ফাংশন
একটি নতুন ক্টার্টল এপ্লিকেশন খুলুন
দাশ হোম তারপর মেডিয়া এপস এ টিপুন
টাইপ এ এডুকেশন এবং ক্টার্টল চয়ন করুন
ক্টার্টল অ্যাপ্লিকেশন প্রর্দশিত হয়
আমরা টার্মিনাল ব্যবহার করেও ক্টার্টল খুলতে পারি
টার্মিনাল খুলতে CTRLALTT একসাথে টিপুন
ক্টার্টল লিখুন এবং enter টিপুন ক্টার্টল অ্যাপ্লিকেশন প্রর্দশিত হয়
এখন আমি প্রোগ্রাম কোড লিখে তা ব্যাখ্যা করি
আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে
program টো ফাইন্ড স্কোয়ারে ওএফ a নাম্বার
Enter টিপুন
চিহ্ন চিহ্ন এর পর লিখিতি লাইন কমেন্ট করে
এর মানে হল যখন প্রোগ্রাম রান করে এই লাইন নিষ্পাদিত হবে না Enter টিপুন
রিসেট রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
Enter টিপুন
i আস্ক ডবল উদ্ধৃতিতে enter a নাম্বার ফোর i এন্ড ক্লিক ওক
i হল ইউসার ইনপুট সংরক্ষণ করতে একটি ভ্যারিয়েবল
আস্ক কমান্ড ইউসার ইনপুটকে ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে জিজ্ঞাসা করে
Enter টিপুন
ফন্টসাইজ স্পেস 28
এটি ফন্টের আকার নির্ধারিত করে
ফন্টসাইজ ইনপুট হিসাবে সংখ্যা নেয় এবং পিক্সেলে সেট করে
প্রিন্ট ii প্রিন্ট ii সংখ্যার বর্গ গনণা এবং প্রিন্ট করে
Enter টিপুন
স্প্রাইটহাইড এটি ক্যানভাস থেকে টার্টল লুকোয়
এখন প্রোগ্রাম রান করি
এডিটরে কোডের নিষ্পাদন শুরু করতে টুলবারে রান বোতামে টিপুন
এটি নিষ্পাদন গতির সূচী প্রদর্শন করে
ফুল স্পিড ফুল স্পিড স্লো স্লাওয়ার স্লোভেস্ট এবং step by স্টেপ
আমি স্লো গতিতে কোড রান করব
ইনপুট বার প্রদর্শিত হয়
i এর জন্য 15 লিখুন এবং ওক টিপুন
15 এর বর্গ 225 ক্যানভাসে প্রদর্শিত হয়
এখন প্রোগ্রাম দ্বারা সংখ্যার ন্থ ঘাত নিরূপন করা শিখি
এখানে ইতিমধ্যে টেক্সট এডিটরে প্রোগ্রাম রয়েছে
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম কপি করুন
প্রোগ্রাম টেক্সটে জুম করি
কোড ব্যাখ্যা করি
চিহ্ন এর পর লিখিত লাইন কমেন্ট করে
রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
i এবং n হল ইউসার ইনপুট সংরক্ষণ করতে একটি ভ্যারিয়েবল
আস্ক কমান্ড ইউসার ইনপুটকে ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে জিজ্ঞাসা করে
ফন্টসাইজ 28 প্রিন্ট দ্বারা ব্যবহৃত ফন্টের আকার নির্ধারিত করে
ফন্টসাইজ ইনপুট হিসাবে সংখ্যা নেয় এবং পিক্সেলে সেট করে
প্রিন্ট iন সংখ্যার ন্থ ঘাত নিরূপন এবং প্রিন্ট করে
স্প্রাইটহাইড ক্যানভাস থেকে টার্টল লুকোয়
প্রোগ্রাম রান করি
i এর জন্য 5 লিখে ওক টিপুন
n এর জন্য 4 লিখুন এবং ওক টিপুন
54625 ক্যানভাসে প্রদর্শিত হয়
এরপর সংখ্যার বর্গমূল নিরূপন করতে প্রোগ্রামে ইনবিল্ট ফাংশন স্ক্যুর্ট ব্যবহার করুন
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম কপি করুন
আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে
কোড ব্যাখ্যা করি
চিহ্ন এর পর লিখিত লাইন কমেন্ট করে
রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
i হল ইউসার ইনপুট সংরক্ষণ করতে একটি ভ্যারিয়েবল
ফন্টসাইজ 28 প্রিন্ট দ্বারা ব্যবহৃত ফন্টের আকার নির্ধারিত করে
প্রিন্ট স্ক্যুর্ট i সংখ্যার বর্গমূল প্রিন্ট করে
স্প্রাইটহাইড ক্যানভাস থেকে টার্টল লুকোয়
প্রোগ্রাম রান করি
i এর জন্য 169 লিখুন ওক টিপুন
169 এর বর্গমূল 13 ক্যানভাসে প্রদর্শিত হয়
আবার রান করি
i এর জন্য 169 লিখে ওক টিপুন
যদি আমরা ঋণাত্মক সংখ্যা লিখি আউটপুট হল নান অর্থাত নট a নাম্বার
কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল একটি বাস্তব সংখ্যা নয়
এরপর একটি প্রোগ্রামের মাধ্যমে ধনাত্মক সংখ্যার ঘনমূল নির্ণয় করি
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম কপি করুন
আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে
কোড ব্যাখ্যা করি
চিহ্ন এর পর লিখিত লাইন কমেন্ট করে
এটি একটি সিঙ্গেল লাইন কমেন্ট
প্রতিটি কমেন্ট চিহ্ন এর পূর্বে আসা আবশ্যক
রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
i এবং C হল ইউসার ইনপুট সংরক্ষণ করতে একটি ভ্যারিয়েবল
Cই13 সংখ্যার ঘনমূল নির্ণয় করে
ফন্টসাইজ 28 প্রিন্ট দ্বারা ব্যবহৃত ফন্টের আকার নির্ধারিত করে
প্রিন্ট C সংখ্যার ঘনমূল প্রিন্ট করে
স্প্রাইটহাইড ক্যানভাস থেকে টার্টল লুকোয়
এখন প্রোগ্রাম রান করি
এখন i এর জন্য 343 লিখে ওক টিপুন
343 এর ঘনমূল ক্যানভাসে প্রদর্শিত হয়
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি প্রোগ্রামিং কনসেপ্টস স্ক্যুর্ট ফাংশনের ব্যবহার প্রিন্ট কমান্ডের ব্যবহার ক্টার্টল এডিটর এবং ক্যানভাসের ব্যবহার
নির্দেশিত কাজ হিসাবে মৌলিক প্রোগ্রামিং কমান্ড ব্যবহার করে সংখ্যার ঘন এবং সংখ্যার ন্থ রুট নির্ণয় করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিও টি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়